এবং আমরা একটি ছোট মেয়েকেও দেখতে পাচ্ছি। যে একটি সেন্ডো গেঞ্জি পরে হাতে একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং পিছনে আমি একটি সবুজ গাছ ও দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি সাদা শার্ট পরে মাস্ক পরে লোককেও দেখতে পাচ্ছি যিনি হাতে কি একটা ধরে আ--

এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটি দেখে মনে হচ্ছে একটা ইস্কুলের মধ্যে একটা অনুষ্ঠান সংগঠিত হচ্ছে।

এখানে ইস্কুল -টি খুব সুন্দর ভাবে বেলুন দিয়ে সাজানো আছে এবং বেলুন দিয়ে পতকা তৈরি করা আছে--

এবং এখানে বইগুলো খুব সুন্দর ভাবে সাজানো আছে এবং এখানে একটি পোস্টারে লেখা আছে মেডিকেল ।